এখানে আপনারা খুব সুন্দর একটি ক্লিনিক দেখতে পাচ্ছেন। দেখুন ক্লিনিকের সামনে অনেকগুলো গাড়িই দাঁড় করানো আছে। তো এটি গভারমেন্ট অফ ইন্ডিয়ার একটি ক্লিনিক দেখুন।

এখানে আমরা একটি অনেক বড় টোটো শোরুম দেখতে পাচ্ছি দেখুন দুটো শোরুম -এ অ্যাঁ অনেকগুলি টোটো আছে দেখতে পাচ্ছেন।